সামনের দিকে কয়টা সিঁড়ি দেখতে পাচ্ছি।

চারটা ফ্যান এবং একটা টি_ভি রাখা আছে।

অনেক কয়টা স্কুটি রাখা আছে।

ডানদিকে একটা নৌকো দেখতে পাচ্ছি।

ছবিটা একটা হোটেলের বাইরের দৃশ্যকে দেখতে পাচ্ছি।

আশেপাশে কয়টা সাইকেল রাখা আছে।

কেন্দ্রকোনা লেখা আছে ডানদিকে ট্রেন যাওয়ার রাস্তা আছে।

এই ছবিটাতে আমরা একটা মলের বাইরের দৃশ্যকে দেখতে পাচ্ছি।

সামনের দিকে দুটা স্কুটি দেখতে পাচ্ছি।